সামনে একটি দরজা রয়েছে দরজার ওপর থেকে সিলিং -এ অনেকগুলি লাইট লাগানো রয়েছে।

পুলিশ স্টেশনের ওপরে দুটি জলের ট্যাঙ্কি রয়েছে।

সেদ্দিকে হন্ডা -এর শোরুম -এর একটি অ্যা লোগো লক্ষ করা যাচ্ছে।

এখানে ডান দিকে একটি বিল্ডিং আংশিক ভাবে লক্ষ্য করা যাচ্ছে।

এটি একটি ফরেস্ট চেক পোস্টের দৃশ্য এখানে ডানদিকে একটি সোলার লাইট লক্ষ করা যাচ্ছে আশপাশটা পুরোটাই তার দিয়ে ঘেরা দেওয়া রয়েছে।

থানাটি সু ফুলটুল দিয়ে সাজানো রয়েছে।

মন্দিরের গঠনটি খুবই জাঁকজমকপূর্ণ যেখানে নীল লাল হলুদ সবুজ এবং গোলাপি রঙের সমন্বয়ের বিভিন্ন দেবদেবীর মূর্তিও নকশা করা হয়েছে।

এই চিত্রে লক্ষ করা যাচ্ছে যে--